এটা একটা উম বড় ফ্যাক্টরি আছে। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে আর অনেকজন লোকও দাঁড়িয়ে আছে।

এইটা একটা বড় বাড়ি চারপাশে অনেক গাছপালা রয়েছে রাস্তা রাস্তাঘাটও দেখা যাচ্ছে বিভি বিভিন্ন রকমের রং করা আছে দুই সাইড -এ বসে আছে গাছ রয়েছে।